দোকানে মেঝে এবং কাঠের তাকগুলি--

জন্য আদর্শ এস্থান ।

দেয়ালে একটি চিত্র ঝোলানো আছে যা একজন ধর্মীয় বা ঐতিহাসিক ব্যক্তিকে নির্দেশ করেছে।

দর্শকরা চেয়ার এ বসে মনোযোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন।

রেললাইন ধরে পণ্যবাহী ট্রেন পার্কিং অবস্থায় দেখা যাচ্ছে।

বাড়িটি গুলাপি এবং সাদা রঙে সজ্জিত।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট গ্রামীণ ইস্কুল যার সামোনে খোলা জায়গা রয়েছে।

সামোনে একটি ধুপকাঠি রাখার এস্ট্যান্ড রাখা আছে।

আমরা এখানে দেখতে পাইতেসি যে একটা খোলা জায়গা।

পিছন দিকে পাহাড় দেখা যাচ্ছে।

আমরা এখানে দেখতে পারতেসি এটি একটি ইস্থানীয় ফুলের বাজার বলে মনে হচ্ছে।

নীল ত্রিপল বিছিয়ে তার ওপর বিভিন্ন রকমের মাছ সাজানো হয়েছে।

গাড়ির শোরুম -টিতে দুইটি সাদা কালার এবং একটি কালো কালার -এর গাড়ি দেখা যাচ্ছে।

পাম্পের ছাদটি সাদা রঙের এবং চারপাশে গাছপালা দেখা যাচ্ছে।

মা দুর্গা এবং অন্যান্য দেব দেবীর সুন্দর প্রতিমা রয়েছে এখানে।

আমরা দেখতে পারতেসি এটি একটি ছোট্ট শিশুদের খেলার পার্ক ।

এখানে বিভিন্ন ধরনের জামাকাপড় ঝুলিয়ে রাখা রয়েছে।

দোকানের সামোনে একটি সাইনবোর্ড আছে যেখানে পেন পেন্সিল খাতা কম্পাস সহ বিভিন্ন স্টেশনারি আইটেমের বিজ্ঞাপন দেওয়া রয়েছে।

কোচবিহার মেডিকেয়ার নামক একটি ক্লিনিকের -এর সাইনবোর্ড -ও দৃশ্যমান।

দোকানগুলোর শাটার নামানো অবস্থায় ছবিটি তোলা হয়েছে।

ভেতরে একটি বড় ভবন এবং উন্মুক্ত মাঠ দেখা যাচ্ছে।

ডান এবং বামদিকে তাকের মধ্যে রয়েছে সাবান তেল মশলা এবং প-প্রসাধনী পণ্য।

পেছনের ঘন সবুজ বনভূমি প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে।

আমরা দেখতে পারছি এটি একটি হাসপাতাল এর সাধারণ ওয়ার্ড এর দৃশ্য।

পরিবেশটি নির্জন ও এবং শান্ত বলে মনে হচ্ছে।

জিম ঘরটির জিনিসগুলো হলুদ ও কালো রঙের।

আমরা এখানে দেখতে পারতাসি একটি গ্রামের কুঁড়ে ঘর।

পিছন দিকে একটি টিন -এর ঘর দেখা যাচ্ছে।

বাড়িটির সামোনের দিকে একটি রাস্তা রয়েছে বোজা যাচ্ছে।

গ্যারেজ -এর পাশে আরও পুরনো য-গাড়ির যন্ত্রাংশ দেখা যাচ্ছে।